নীচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখতে পাচ্ছি।

দুটো বড়ো গাড়ি দেখতে পাচ্ছি।

দোকানের সামনে একটি কাটের বেঞ্চি লক্ষ করা যাচ্ছে।

নীচে অনেকগুলি ছোট ছোট পাথর দেখা যাচ্ছে।

এখানে একটি বড় দোকান দেখতে পাচ্ছি।

কালো রংয়ের একটি কম্পিটার লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি চেয়ার ও টেবিল লক্ষ করা যাচ্ছে।

লাল ও কালো রঙের অনেকগুলি বাইক দেখা যাচ্ছে।

এখানে একটি বড় রুম আছে।

এখানে একটি বড় দোকান আছে।

অনেকগুলি গাছের শুকনো পাতা মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

ছোট বড়ো অনেকগুলি গাছ রয়েছে।

এখানে একটা বড় নদী আছে।

দুটি কালো রঙ্গের লোহার জানালা রয়েছে।

জমির উপরে অনেকগুলি ধান গাছ লাগানো রয়েছে।

অনেকগুলি বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছি।

কয়েকজন মানুষকে হাঁটতে দেখতে পাচ্ছি।

দেয়ালটিতে একটি সাদা রঙের ঘড়ি টাঙানো রয়েছে।

এখানে একটি বড় ইস্কুল লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় ইস্কুল আছে।

কিছু মানুষকে হাঁটতে দেখতে পাচ্ছি।

রাস্তার মদ্যে একটি হলুদ রঙেট অটো দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি কালো রঙের লাইনের তার রয়েছে।

এখানে ছোট একটা নদী দেখতে পাচ্ছি।

সাদা রঙের একটা টেবিল ফ্যান দেখতে পাচ্ছি।

টেবিলের উপরে একটা ক্যালকুটর লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা বড়ো বড়ো গাস দেখা যাচ্ছে।

কাঠের একটা টেবিল লক্ষ করা যাচ্ছে।

উপরে অনেকগুলি কালো রঙের লাইন এর তার রয়েছে।

মানুষটির গলায় একটি কালো রংয়ের টাই রয়েছে।

অনেকগুলি হলুদ ও লাল রঙ্গের মালা রয়েছে।

কয়েকজন মহিলাকে জলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলি লাল ও হলুদ রঙের বেলুন ঝুলানো রয়েছে।

অনেকগুলি ছোট ছোট ফুলের টব রয়েছে।

মানুষটির চোখে একটি কালো রংয়ের চশমা রয়েছে।

কাঠের আলমারিতে অনেকগুলি বই দেখা যাচ্ছে।

এখানে একটা বড় রেল স্টেশন দেখতে পাচ্ছি।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

এখানে একটি বড়ো জিম ঘর আছে।